এবং দুটো পাখা দেখা যাচ্ছে এবং একটা ল্যান্টার্ন দেখা যার--

জগদীশ নামে স্টেশনারি এবং উপসামগ্রী বিক্রেতা।

আর যেখানে টুল আর রিপেয়ারিং এবং সার্ভিসিং করা হয়।

গ্রীন কালারের টুল দেখা যাচ্ছে যে লোকটা আছে ওই লোকটা মোবাইল টিপছে এবং সামনে অনেকগুলো জুয়েলারি ।

এবং উপরে যে ডিরেক্টারিয়েট ট্যুরিজম লেখা আছে ওই লেখাটা গ্রীন কালারের আছে।

তাছাড়াও উপরে তিনটে পাখা দেখা যাচ্ছে।

তাছাড়াও একটা দাঁড়িপাল্লা ঝোলানো আছে এবং একটা সিঁড়ি নীচের থেকে উপর দিকে যাচ্ছে।

টেট ইনস্টিটিউশন অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সামনে কতগুলো ফোটো দেখা যাচ্ছে।

টু এক্স টু এ_সি চাইলে এসিও আছে।

তার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে ব্যাগ হাতে নিয়ে এবং আরেকজন অটোতে উঠ--

একটা টেবিলের উপরে কতগুলো সিস্টেম রাখা আছে।

এখানে একটা জলের বুতল দেখা যা--

এটা ভারতীয় স্টেট ব্যাঙ্ক দেখা যাচ্ছে যার উপরে পাঁচ ছটা ব্যানার লাগানো আছে ভারতের স্টেট ব্যাংক --

লেখা আছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক হিন্দিতেও লেখা আছে ভারতীয় স্টেট ।

এখানে আদর্শ হোটেলের যে দোকানটা আছে সেটা অরেঞ্জ কালারের ভেতরে সবুজ--

এর নিচের বাকি অংশটা তৈরি হয়ে গেছে যার উপর লাল কালারের রঙ দেওয়া।

তাছাড়া এ_টি_এম অন ফ্রম সেভেন একটা লেখা।

তার উপরে ত্রিপুরা পুলিশের অনেকটা এডভারটাইজমেন্ট দেখা যাচ্ছে।

উপরে সবুজ কালারের কতগুলো লেখা দেখা যাচ্ছে।

এবং ট্রেডমিলের যেটা আছে ওটার উপর কালো কালারে--

আ উদয়পুর সিটি বলে একটা শ রে রেলের স্টেশন ।

এরা সিএনজির ওয়ার্কার ওদের দুটো ড্রেস সেম আছে আর পেছনে ঊষা জুয়েলার্সের বড় একটা সাইনবোর্ড লাগানো আছে তাছাড়াও--

একজন লোক হাতে মোবাইল টিপছে এবং বাকি যে লোকগুলো আছে এগুলো সবগুলো একদিকে দেখে আ--

যারা এম_বি_বি_এস এবং এম --

সাথে মুজাওর কালেকশন -ও আছে এবং এর সামনে অনেকগুলো ড্রেস কালেকশন আচে।

উপরে কতগুলো হোয়াইট লাইট দিয়ে এগুলোকে হাইলাইট করা আছে এবং যে জুতোগুলো আছে এগুলো থ্রি নাইনটি নাইন রুপিজ দেখা--

বিভিন্ন রকম বেসলেট দেখা যাচ্ছে তাছাড়া রাখিও দেখা যাচ্ছে একজন লোক বসে আছে।

এ কোন একটা বোর্ডের বিলডিং হাউজ যার সামনে অনেকগুলো ছোট এগ্রিকালচার এর কতগুলো--

এটা কোনো একটা বড়ো বিল্ডিংয়ের কনস্ট্রাকশন সাইট ।

অনেকগুলো জানলা এবং একটা ভেতরে ঢোকার দরজা এবং তার পাশে দিয়ে চেকার টাইলস বসানো একটা অনেক মোটা রাস্তা দেখা যাচ্ছে যা পুরো বিল্ডিংটাকে -টাকে কভার --

যে একজন সরস্বতী পূজ সরস্বতী সেজেছ--